এটা একটি এটা একটা আহ মা রক্ষাকালীর মন্দির আহ এই মা জাগ্রত মা হ্যা আমরা মা কালীকে সবাই ভক্তি করি পূজা করি উম আহ আহ তারপরে উম কালীর--

এটা একটা চা কফি এর দোকান। কফি এর স্বাদ চা সবার প্রিয়। ছোটো থেকে বড়ো সবাই কফি চা ভালোবাসে।

একটি ফলের দোকান উম এখানে নানানরকমের ফল পাওয়া যায় ফল আমাদের প্রত্যেকের খুব প্রিয় ফল খেতে আমরা খুব ভালোবাসি হুম নানানধরণের ফলের নানানরকমের দাম উম--

ফুল দিয়ে আমাদের নানানরকমের জিনিস হয় বিয়েবাড়িতে লাগে উম সব সব কাজে ঠাকুরের মন্দিরে সবকাজেতেই আমাদের ফুল লাগে।

কী চিকিৎসা হয় নানান রকমের সবরকমের ডাক্তার আসে। তারা চিকিৎসা করে। উম তারা সবাইকে সুস্থ করে উম আ ও ওষুধ বিনা পয়শায় ওষুধ দেওয়া হয়।

এটা একটা গঙ্গা অ্যা গঙ্গার জলে সবাই আমরা স্নান করি গঙ্গার জল দিয়ে পূজা আর্চা সব হয় গঙ্গায় বড়ো বড়ো ও গঙ্গায় এই রকম বান আসে।

এটি একটি বিদেশী খাবার এই খাবারটা সবাই খেতে খুব ভালোবাসে আ--

এটা একটা বড়ো পুকুর অ-অ ঝিল এখানে মাছ চাষ করা হয়। চাষ করে চাষিরা--

এটা জামা কাপড়ের শোরুম এই শোরুম -এ নানান ধরণের আহ পোশাক পাওয়া যায় ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই এই শোরুম -এ--

এই চিড়িয়াখানায় আসে চিড়িয়াখানার জীবজন্তুদের দেখে আনন্দ পায় মনে আ বাচ্চারা খুবই এই চিড়িয়াখানায় আসতে ভালোবাস--